একটি অনেক বড় ঘরের ভিতরের অংশ দেখতে পাচ্ছি যেখানে শারীরিক ক্রীড়াঙ্গনের সমস্ত জিনিস রাখা রয়েছে এই ধরনের জায়গাগুলোতে সাধারণত মানুষ তাদের শরীরের আকৃতি ঠিক করার জন্য গিয়ে থাকে ।

মন্দিরটির ভেতর থেকে কিছু সাদা আলো বেরিয়ে আসছে এবং মন্দিরটি সামনে দেখতে পাচ্ছি একটি মানুষ দাঁড়িয়ে এবং একটি মানুষ বসে রয়েছেন।